আকাশও লক্ষ করা যাচ্ছে।

একটা বড়ো লাইট লাগানো আছে।

একটা বড় প্লেন দেখতে পাচ্ছি।

দুটো লট লাইট দেখতে পাচ্ছি।

ছোটো বাচ্চাকে বাইক চালাতে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো মানুষকে পূজো দিতে দেখা যাচ্ছে।

ফটো -টা দিনের বেলা তোলা হয়েছে।

বাইরে উঠানে একটা ট্রাক গাড়ি রয়েছে।

কিছু গাছ লক্ষ করা যাচ্ছে।

কারেন্টের বোর্ড লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো ইস্কুলের ইস্টুডেন্ট মাঠে দাঁড়িয়ে আছে।

টিনের ঘর দেখতে পাচ্ছি।

অনেক বড় পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।

ছোট্ট নদী দেখতে পারছি।

ফটোটা দিনে বেলা তোলা হয়েছে।